দু লাখ টাকাটা খরচা করবেনা তখন তো সেটা company দেবে এইযে আহ তুমি তো তখন ওদেরকে premium দিয়ে দিয়েছো ছয় হাজার টাকা ধরে রাখো বছরে।

হ্যাঁ এই benefit টা কিন্তু পাওয়া যায় তাহলে আমরা হিসেবে দেখতে গেলে আমাদের কিন্তু উম লাভের অংশ টা বেশি থাকছে, কারণ আমি যদি বছরে ছয় হাজার টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকার benefit পাই হ্যাঁ তাহলেতো আমার প্রচুর লাভের অংশটা থাকছে তাহলে কী কম premium এর গুলো বেশি লাগবে না মানে দেখা গেলো কম premium দিলাম আমি মাসে মাসে তো বছরে আহ টাকার পরিমানটা কম থাকবে। আর যদি benefit যদি আর কী বেশি চলে আসে তখন সেটা আরো বেশ লাভজনক হবে নাকি।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 কী হাজার টাকা হলো একটা কথার কথা এবার সঙ্গে তুমি যদি তোমার মা বাবাকে add করো তোমার এ~ এক ই আহ premium এর মধ্যে তাহলে কিন্তু টাকার অংশটা বেড়ে যাবে মানে premium এর অংশটা বেড়ে যাবে। তখন যদি পাঁচশো টাকা হয় তাহলে হয়~ হয়তো সাতশো টাকা হয়ে যাবে। ইয়েতো মা বাবাকে add করা হচ্ছে হম কিন্তু value কিন্তু ওই এক ই থাকবে পাঁচ লাখ টাকাই থাকবে। পাঁচলাখ টাকার মধ্যেই তোমাকে আহ মা বাবা তুমি

আচ্ছা। তো মানে উম এই scheme এ কি সব ধরণের রোগগুলো কী আর কী scheme এর মধ্যে থাকে মানে দেখা গেলো যে একটা রোগ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

সেই জিনিসটা কিন্তু ওদের কাছে list আছে আর আপনার কোন কোন hospital এ সেই সব facility দেয় মানে ধরে রাখো এখন আহ তুমি যদি মনে করো যে Star Health এর insurance নিলে। তুমি একটা Star Health এর insurance নিলে এবার মনে করো যে তুমি হম আহ এমন একটা hospital এ যেতে চাইছো ওই hospital এ ওদের আহ হয়তো facility নাই। তাহলে কিন্তু ওই hospital এ আর দিবে না। এবার ওদের hospital এর list আছে যে কোন কোন hospital এ ওরা এইসব ওদের premium এর facility গুলা দেয়। তো সেই জিনিসগুলা একটু দেখে নিতে হবে। আহ আর main ব্যাপার হচ্ছে যে বড় বড় যে আমাদের hospital আছে Apollo বলো Belview বলো হ্যাঁ মানে নামি দামি যেগুলো hospital আছে। আহ সে সব hospital এ মোটামোটি আহ সব company র আহ আর কী থাকে health insurance থাকে মোটামোটি আচ্ছা মানে এগুলোতো তাহলে lead গুলো খুব ভালো করে দেখতে হবে নাইলে দেখা গেলো একটা health insurance করে ফেললাম কিন্তু ওটা কোনো কাজে লাগলো না এরকম হলে তো অসুবিধা।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

যে ওইটা করার আগে যদি থাকে তাহলে হয়তো সেগুলো ওদেরকে হয়তো scheme দের মধ্যে আনে না বা দেয় না আর এসব policy গুলো আছে আর আবার কিছু কিছু company policy আছে যে না তুমি হয়তো use করলেই হয়ে গেলো অসুবিধা নাই ওরা premium আহ জমা নিলেই তোমাকে benefit দিবে আবার কিছু company আছে যে যারা কিছু কিছু রোগের ক্ষেত্রে দেয় না হ্যাঁ যেমন sugar, sugar আর কী pressure হ্যাঁ এই সমস্ত রোগের ক্ষেত্রে আহ মানে ধরে রাখো যে হুম তিন বছর অবদি ওদের কনো benefit দিবে না। তারপরে হয়তো benefit দিবে। কী হম কিছুই যেমন kidney এর stone এর ক্ষেত্রে বলছি kidney পাথর এর ক্ষেত্রে বলছি তো kidney পাথর যাদের আছে আগে থেকে হয়তো বা কেবল হচ্ছে

মানে সঙ্গে সঙ্গে benefit দিবে না ওরা। এইরকম কিছু আহ সুযোগ সুবিধা আছে সেগুলো আহ একটু দেখে নিতে হবে ভালো মতো। আচ্ছা, আচ্ছা আহ বলছিলি যে মানে আহ health report চায় মানে কি মানে health scheme করার আগেই কি আমাকে case করতে হবে আর টাকা থাকতে হবে ?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 আহ মানে করিয়ে নেয়। সেটা কী আমার নিজের pocket থেকে যাবে নাকি আহ company সেটা আর কী দিবে ?

সেটা তো নিজের pocket থেকেই দিতে হবে company সেটা দিবে না। আচ্ছা। ঠিকাছে তাহলে আজকের মতো রাখি পরে আবার কথা হবে। আচ্ছা ঠিকাছে।

hello.

এই যে অ্যাঁ বসে আছি, কী করব বল? উম খবর তো নাই একদিন তো তুই অ্যাঁ আগে থেকে phone করতে পারিস না? আর বলিস না, পয়সা টয়সা নাই বন্ধুরে কি বলবো recharge ফিচার্জ মারতে পারি না. আও সা সে তার বাড়িতে আর কোন phone নাই? বাড়িতে phone আছে একখান ছোট্ট বাবার, কিন্তু ওই phone টো মানে কি বলবো তোর মানে battery এর problem হয়ে গেছে. ইয়ে মানে তোর এক্ষুনি charge দেখাচ্ছে একশো percent তারপর হচ্ছে zero হয়ে গেছে, lock লেগে গেছে. ও ,তাহলে ঠিক আছে হ্যাঁ, তো এখন তো পড়াশোনা করছিস, না করিস না? না রে তুই আর আমি যে~ সে ওই college ছাড়ার পর থেকে আর তো আমি উম অ্যাঁ পড়ার দিকে যায়নি. তো, নিয়ে এখন তুই কী করছিস? এখন আমি কি করবো ওই তাই দেখি এখন তো ধর কাজ করছি রাজমিস্ত্রির. কেন রাজমিস্ত্রি কেন? যে পড়াশোনায় তো বেশ ভালই ছিলিস. আরে পড়াশোনায় ভালো ছিলাম সেটা ধর সে তোদের ঘর থেকে হোচ্ছিল না? ঘরের চাপ ছিল আলাদা, বুঝতেই তো পারছিস, বিয়ে টিয়ে ছিল, বোনের বিয়ে দিলাম, এদিকে তোর ওই করলাম নিয়ে ধর অতটা চাপ পড়ে গেছিল নিয়ে আর পড়াশোনা হয়নি, নিয়ে এদিকে কাজে লেগে গেছিলাম. ও তা বেশ অ্যাঁ কোন problem নেই. আচ্ছা আমি একটা অ্যাঁ আমি একটা জানিস তো মানে online center খুলবো ভাবছি. ও

হ্যাঁ, দেখ অ্যাঁ তুই আর আমি যখন college ছাড়ি তখন অ্যাঁ তুইও ভালোই পড়ায় ছিলিস আমিও ছিলাম, তো আমি অ্যাঁ কি জানিস তো আমার অ্যাঁ পরিবারের অ্যাঁ কুনো কারণে আমি যাই হোক অ্যাঁ তো সেটা এখন বলা যাবে না অ্যাঁ তো সেটার জন্যই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার জিদ টা এখনো যায়নি যে আমি কিছু একটা করব. এই জিদ টা আমার যায়নি, বুঝলি তো? সেই জন্য আমি কি করেছিলাম উম যে অ্যাঁ একটা ওইখানটা একটা দাদা আছে তো ও online এ কাজ করতো. তো আমি জানিস ওর কাছে তোর ওই এক বছর ম~ মানে training নিয়েছি. অ থালে তুই থালে মোটামুটি থালে সব কাজই জানিস নাকি? মোটামুটি বুলতে গেলে online এর অ্যাঁ প্রায় কাজই জানি ধর. হম উম তো আমি ক~ আমি কি ভেবেছি জানিস? অ্যাঁ আমি ভেবেছি যে অ্যাঁ আমাদের গ্রামে তো আর কোন online ইয়ে মানে নেই, তো আমি ভাবছি আমাদের গ্রামে অ্যাঁ একটা অ্যাঁ যে আমাদের ফাঁকা জায়গাটা আছে অ্যাঁ গ্রামের middle এ তো, তো আমি ভাবছি ওখানেই একটা মানে aadhar card অ্যাঁ মানে aadhar card বলে না উম তো যেকোন card সংশোধন বা মানে তৈরি করার জন্য এখানে অ্যাঁ মনে ধর একটা online দোকান খুলবো. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বেশ ভালই তো হয়. সেটা আমিও ধর এদিক থেকে তোর সঙ্গে যোগদান দিতাম, তাহলে আমি তোর শিখতাম আর কি দায়িত্ব যতটুকু পারতাম. হ্যাঁ, ওটার জন্যই তোকে phone করা. যে অ্যাঁ আমি তো আর অ্যাঁ একাই তো আর ওটা হবে না, কারণ দেখ আমি যেহেতু online এ যদি কাজ করি তো ধর অ্যাঁ computer নহে আমি টার ওটা আমি সামলিয়ে নেব কিন্তু কাগজপত্রের ক্ষেত্রে তো আমাকে একজন দরকার, তাই না? হ্যাঁ ওটা তো ওই আম~ আর online এর কাজ তোর এই একালার কাজও না, ধর একাই কতটুকু করবি বল?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 হ্যাঁ খালে আমুও তোর তুই এদিকে এছাড়া তোর সঙ্গে এখানে online এ কাজে ধর লেগে যাব তোর আমার ধর এই যা শিখাও হয়া~ হয়ে যাবে, কিংবা আমার time লাগবে খানিকটু অতটা senior না. হ্যাঁ উম time তো সবকিছুতেই লাগে তাই না, মানে একটা কিছু শিখতে হলে তো টাইম লাগবেই. হ্যাঁ তো~ ওটা তো অবশ্যই, ছোট থেকে বড় হয় সে সবাই জানে হম, তো আমি ভেবেছি যে এখানটায় মানে অ্যাঁ তোর অ্যাঁ দোকানটা যদি খুলি, তো উম মানে দোকানটার নাম কি দিব জানিস? অ্যাঁ তো কি নাম থুবি মনে করেছিস? আমি নামটায় মানে সেরকম নাম থুব না আমি অ্যাঁ শুধু এইভাবে লিখে দেবো যে অ্যাঁ এখানে অ~ online এর অ্যাঁ যাবতীয় কাজ করা হয়. অ, মানে তাও তু কি কি কাজ করবি বুলবিশ আমাকে হুনি. দেখ, কি কি কাজ বলতে গেলে ধর ইয়ে অ্যাঁ আমি অ্যাঁ বেশিরভাগ যে এখন যেটা হচ্ছে aadhar card, উ তোর PAN card, ration card এগুলো হচ্ছে তো আমি ভাবছি যে এগুলোই করব বেশিরভাগ করে aadhar card টা. হম. হ্যাঁ এখন এখন aadhar card টা করলে বেশ ভালই হতো, কেন বল তো এখনকার aadhar card এ যা ভুল দেখছি আর যা সব যা ভুল মানে করা আছে এই দুবার তিনবার update এলো update এও মানে অতটা কেউ ঠিক করতে পারিনি, বুঝলি. যদি এখন করে যদি online দোকানটা খুলিস তুই তো এখন তো তোর ভালোই থালে চলবে, বুঝলি. হ্যাঁ তো আ~ aadhar card টা অ্যাঁ করতে গেলে তোর উ ও ঝামেলা আছে এখন online এর দোকানে, অ্যাঁ যেমন ধর তোর link অ্যাঁ যে আমরা যে link টাতে মানে কাজ করব সেটা আমাকে অ্যাঁ একজনের কাছ থেকে এল~ নেব কিন্তু সেটা দেখি আমি কথা বলে নিয়েছে, সেটা আমাকে দিয়ে দেবে বলেছে অ্যাঁ সেটার কোন মানে অসুবিধা হবে না বলেছে কিন্তু অ্যাঁ আমার আসলে হচ্ছে এখন অ্যাঁ machine কিনতে হবে তারপরে machine কেনার পর অ্যাঁ জায়গাটাতে ভালো করতে হবে অঃ হ্যাঁ, তা তো বটে পুরো তোমাকে দোকানটা মেরামত করতে হবে পুরো কোন জায়গায় কি থুবি সব মানে সাজাতে হবে তো আবার তোর ধর ধাপের উপর ধাপ কম্পাউটার লেগে জায়গা বানাতে হবে তোর সব কি করতে হবে, তোর আবার table লাগবে chair লাগবে মানে কত কি লাগবে বলতো

তো ওই machine টা আমাকে আনতে হবে. তারপরে তোর অ্যাঁ চোখে যে retina scan করে সেই retina scanner টাকে আনতে হবে, তারপরে অ্যাঁ আরো কি কি লাগবে দেখ aadhar card এর জন্য যে documents গুলো scan করে সে scanner টাকে আনতে হবে

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি. আবার তোর এই এইদিকে তো ধর aadhar card এর জন্য আবার তোর কমপাউটারের জন্য ধর আরো কিছু যা যা লাগে সবই তো আনতে হবে মানে কিছু তো বাদ দিলে হবে না, না? হ্যাঁ কিন্তু দেখ অ্যাঁ scanner তোর মানে scanner টা আমার আছেই এখন, যেহুতু আমি আগেও কাজটা করেছি তো scanner টা আমার কাছে আছে অ্যাঁর ও machine বলতে গেলে মানে CPU আমার একটা laptop আছে, অ্যাঁ যেটা চলে যাবে. অ্যাঁ আবার উম ধর ওই room টাকে পরিষ্কার করার জন্য অ্যাঁ বাবা লোক অ্যাঁ লাগিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিচ্ছে. মানে তোর দু তিন দিনের মধ্যে আমার সব complete হয়ে যাবে আর এখন কি করছি, জানিস আমি? এখন আমার যে অ্যাঁ একটা পুরনো দোকান ছিল না online এর

এখন ওখানে aadhar card আমি ঠিক করছি. অঃ মানে ওখানে এক~ এখন ঠিক করছি মানে এটা মানে তো এইটা এখন মানে করিস নি তাই তো? না এটা করিনি বলতে গেলে এটা ধর আর অ্যাঁ এক সপ্তাহ মতো সময় লাগবে ঠিক করতে এখন যেহুতু পুরনোটাই সেই জন্য এখন করছি তা বেশ ভালই ভির হয়, আচ্ছা সে জন্য তোকে ফোন করা, তুই কি মানে কি বলছি আর কি, বুঝতে পারছিস?

হ্যাঁ তো বলছি যদি তোর গ্রামে অ্যাঁ যদি উম শুধু তোর গ্রামে নয় আশেপাশে গ্রামগুলোতে বা তুই একটু যদি প্রচার করে দিস যে অ্যাঁ যে মানে

অ্যাঁ যদি কাজ কর~ করাতে চান তাহলে আমার দোকানে পাঠিয়ে দিতে বলছিলাম হ্যাঁ ওটা, ওটা তো আমি করে দেবো ঠিক আছে, প্রচারটা ধর আমি করে দিব আমার এই গ্রামে বা কিংবা আমার পাশের গ্রামে, তার পাশে গ্রাম প্রচার আমি করে দিব ঠিক আছে মানে aadhar card যে নতুন বা সংশোধন করবার জন্য মানে বা কি ধরো ভুল বা ভুল সংশোধন করার জন্য মানে যাই কিছু ভ~ ভুল আছে সব ঠিক করার জন্য মানে বলে দিব তোর দুকানটার নাম বলে দিবো আর কোথায় যেতে হবে সেটাও বলে দিবো আর কখন করে খোলা থাকবে সেটাও বলে দিব বুঝলি. হম, অ্যাঁ আচ্ছা তুই aadhar card করেছিস তো? আ না, না, আমি aadhar card করেছি বলতে ধর না না আমি এখন করিই নি কিছুই এ ক্ষ্যাপা, এখনো আধার কার্ড করিস নি? অ্যাঁ কেন উম তাহলে aadhar card যদি না করিস তালে এতদিন তালে তু কি করছিলিস? আরে আমি এতদিন কি করছিলাম বলতে তোকে কি বলবো মানে ওইদিকে পুরো প্রচুর চাপ ছিল, মানে এদিক ঐদিক করতে করতে হয়নি, আর যখন aadhar card হচ্ছিল তখন আমি ছিলাম না বুঝলি একটু বাইরে গিয়েছিলাম খাটতে রাজমিস্ত্রি. ওহ আর তোর পুরনো aadhar card টা কি হলো? পুরনোটা, ওটা আছে.

update হয়েছিল তখন তো update এর সময় update দিতে পারিনি আমি, তার জন্য ধর আমার ইয়ে হয়ে গেছে নি বলেছে যে update আসবে তখন নতুন করে করে নেব তা.

একদম একদম আমি এটাই বলতে যাচ্ছিলাম, দেখ অ্যাঁ মানে তোর নতুন করার থেকে না, নতুন করলে খরচা এখন বেশি অ্যাঁ আর update এর জন্য ও~ ওই যে বললাম না তোদের এখন আশেপাশে এখানটা online এর দোকান নেই সেজন্য দেখ তোদেরকে কত অপেক্ষা করতে হচ্ছে যে online এ যখন update এর time আবার আসবে তখন করবি তো সেই জন্য আমি দোকানটা এইখানটা খোলা যে তুই তুই বলে কি মানে আরো অন্য কেউ যদি থাকে তো অবশ্যই আমার এখানটায় মানে দেখা করতে বল কারণ উম aadhar card এর জন্য এখন অনেক সমস্যা হচ্ছে. তুই যেবার যেতিস aadhar card এতে মানে fingerprint বা তোর scan যদি না হয় তো অনেক সমস্যায় পড়বি তুই. বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি. হ্যাঁ, দেখ, তুই ধর বাইরে কোথাও গেলি বাইরে গিয়ে তুই ধর by chance কোন কারনে ধরা পরে গেলি, মানে অ্যাঁ by chance বলতে গেলে ধর তুই দোষী না হয়ে ধরা পড়ে গেলি, তখন তুই যদি aadhar card দেখাস যদি তোর fingerprint বা retina scan করে, যদি না match হয় তাহলে কিন্তু তোকে এখানে দোষী সাব্যস্ত করে দেবে. হ্যাঁ হ্যাঁ বুঝতে, হ্যাঁ বুঝতে পেরেছি. সেটা তো বটে এবার যাক aadhar card যদি ঠিকঠাক থাকে তাহলে তো বেশি ভালো হয় যখন এখন এখন আমার ঠিক নাই তখন আমার ঠিক করতে হবে ধর কিছু ঝামেলায় যদি আমি জড়িয়ে যাই এখনই aadhaar card তখন যখন চাইবে তখন যদি বলি আমার update করা নেই এ নেই তাহলে ওটা তো শুনবে না ওরা.

হ্যাঁ আজই, আজই যদি যাই বলতে কিন্তু আজ তো যাওয়া হবে না, মানে একটুকু ঘর বাড়ির কাজ ছিল মানে যদি কাজটা করে নিতাম তারপর ধর কাল সকাল বেলা চলে যেতাম. ও আর সেদিন তো তোর সঙ্গে দেখা হল তা তোকে বল~ মানে তুই যদি আমার তোর documents গুলো আমার bag এ ভরে দিলি নিয়ে আর নিতে হবে সেটা তোর মনেই নেই, নাকি? আরে তোকে এবার কি বল~ কি বলি বল মানে এতই কাজের চাপ মানে তিন চার দিন মানে এতই চাপ পড়ে যাচ্ছে এক আধদিন মানে কি বলবো ঠিকঠাক খাবার time পাইনা জানিস. ওহ, খবরদার এরকম ভুল করিস না, যে তুই কাউ মানে তোর documents অন্য কারো কাছে রেখে খবরদার যাস না দেখ তুই আমি বল~ আমি না হয় ঠিক আছি যে আমার কাছে সব documents গুলো আমি ভালো করে রেখে দিয়েছি কিন্তু খবরদার অন্য ও মানে এরাম করিস না. হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো. এবার আমি এমনিতেই যা থুয়ে মানে নিয়ে যাই না ঘর থেকে কিছু বার ও করিনা, ঠিক আছে? তবে দরকারের সময় যখন লাগে তখন তো নিয়ে যাই ওইটাই, হম, তালে তুই অ্যাঁ এক কাজ কর, তুই যখন ফাঁকা পাবি তালে তুই আমার কাছে চলে আসিস, ঠিক আছে? তোর তো documents গুলো আমার কাছেই আছে অ্যাঁ তালে তুই এখানে update টা করে নিয়ে চলে যাস, ঠিক আছে? হ্যাঁ ওখান থেকে ওই দোকান থেকে করে নিব তখন. তুই তো, তুই তো থাকবিস কিংবা তুই থাকলে তো আরো ভালো হয় ধর এমনিতে তোর কোন অসুবিধা নাই তুই দেখ যা করবি ওটাই. এবার ধর তোর তু করবি আমি দেখব ধর, এখন দেখতেই যাবে কদিন. হম. তা তো বটে এখন দেখতে যাবে কিন্তু দেখ, অ্যাঁ এখন অ্যাঁ যেহুতু aadhar card update শুরু করেছি তো মানে একটু তো প্রথম প্রথম অসুবিধা তো হবে কারণ ধর অ্যাঁ আমার তো সেরকম আগে তো practice করেছি বলতে গেলে ধর অ্যাঁ আগের দু তিন মাস থেকে কাজ করছি তো একটু কি মানে সমস্যা হয়তো আমারও হবে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি অ হ্যাঁ এবা~ এবার একটু একটু সমস্যা হবে বলতে তু এখন অনেক দিন থেকে ধর কাজে যাসনি, চালাসনি একটুকুও হাতের speed টা কমবে তবে Hindi তো আর কমবে না. হ্যাঁ সেটা ঠিক বলেছিস সে~ যে আমি যেগুলো শিখেছি সেগুলো তো আর ভুলবো না হাতের speed টা নয় কমে যেতে পারে.

হম. তালে অ্যাঁ তুই তো~ তো~ তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি তুই ওই দায়িত্বটা পূরণ কর, ঠিক আছে?

ওই যে বললাম অ্যাঁ তুই তালে তোর গ্রামে বা আশেপাশের গ্রামের যতগুলো মানে এরকম ম~ আছে লোক আছে যে এখনো aadhar card তৈরি করেনি বা বাচ্চারা বাচ্চাদের কি হয় মানে ধর বাচ্চাদের এখনো aadhar card তৈরি করায়নি তারপরে ধর উম aadhar card কাউরে ভুল আছে বা নাম ভুল আছে এরকম কেউ যদি থাকে তাহলে অবশ্যই তুই নিয়ে আয় এখান দিয়ে আমি কিন্তু মানে টাকার demand টা বেশি করব না, আমি কম টাকাতেই করে দেবো মানে কি হয় অন্য online এর center গুলো যে টাকাটা নেয় সে তার থেকে আমি কমে করে দেবো.

হম তো মানে ও~ ওরও হয়ে অকুড~ অকু ডেকে নেব. হ্যাঁ তা তোরা দুজনেই চলে আসিস. হম. উম দেখ অ্যাঁ আমি আমার জন্য বলছি না শুধু ম্যা অ্যাঁ শুধু আমার সুবিধার জন্য বলব এটা না উম তুই ধর অ্যাঁ তুই যদি ঠিক না করিস তো অসুবিধা কিন্তু তোরই হবে. হ্যাঁ, ওটাই অম~ ও মানে ও আমাকে বলছিল যে চল না আমাকে নিয়ে চল যেখানে ঠিক হয় তা আমি বললাম যে আমিই তো নিজে জানি না তোকে নিয়ে যাব কোথায় এবার আমি দেখলাম যে তুই যেহেতু আমাকে ফোন করলি এমন এখন তালে ভালোই হলো ওকেও তালে আমি বলে দিব মানে ও ওখানে মোটামুটি পুরা ঠিক হয়ে যাবে ওরও হম. আর জানিস তো মানে এ aadhar card হলে অনেক সমস্যা দিয়ে এটা আমার মায়েরই দেখ অ্যাঁ আমার মায়ের ঠিক আছে bank এ একটা অ্যাঁ অ্যাঁ মানে টাকা আছে ঠিক আছে, টাকা সেদিন bank থেকে টাকা তুলতে গেল aadhar card নিয়ে কিন্তু fingerprint match করলো না.

নিয়ে কি হল যে থেকে করল কিন্তু যখন অ্যাঁ টাকাটা তুলে নিয়ে এলো, ঠিক আছে, এসে আবার মাকে বললাম যে মা দেখি আর একবার যে তোমার fingerprint match করছে কিনা. তো নিয়ে কি হল machine এখন আবার fingerprint নিয়ে যখন টাকা transaction করতে গেলাম তখন দেখছি আবার নিচ্ছে মানে তখন নিয়ে~ অ্যাঁ~ bank এ গিয়ে নিল না, কিন্তু এখানে নিল.

ওটার problem কি, ওটা ওটার problem তোর অ্যাঁ স্কি~ মানে কি হয় তো অ্যাঁ fingerprint যখন দিস তখন কি অ্যাঁ তোর

কিন্তু দেখ অ্যাঁ যদি scanner এও problem থাকে অ্যাঁ তোর scanner যদি অনেক পুরনো হয় বা যদি উম একটু কম কাজ করে, তুই দেখবি bank গুলাতে বেশি হয় কারণ bank এর কি হয় মানে scanner গুলো অনেকগুলো হাত পড়ে না নিয়ে উ কি হয় খারাপ হয়ে যায় অনেক তাড়াতাড়ি, সেজন্য হয় না. হ্যাঁ, তো তখন যখন তুই যখন এইটা করতে চাস দোকান আমি খুলবো তুই এক কাজ করিস মানে scanner তালে ভালো মানে একটু ভালোই নিয়ে আসবো মানে অতো ইয়ে নিয়ে আসলে হবে নাতো. না আমি aadhar card এর জন্য দেখবি একটা must অ্যাঁ ইয়ে পাওয়া যায়., scanner পাওয়া যায় না সেই অ্যাঁ একটু বড় size এর

আমি ওই scanner গুলো নিয়ে আসবো. হ্যাঁ ওটাই ভালো, এবার তুই দেখ যদি ওই~ ওইরকম ছোটখাটো নিয়ে আসিস তো তোর দিন কার দিন যদি খারাপই হয়ে যাবে তালে তো এদিকে তালে দোকান খোলার কোন মানেই হবে না. হ্যাঁ আর আমার দেখ না মানে আমার aadhar card ই যখন আমি ঠিক করবো ভাবছি অ্যাঁ বা তৈরি করব তখন তো আমাকে scanner ভালো আনতেই হবে. কারণ দেখ অ্যাঁ aadhar card যখন তৈরী করবো তখন তো আমাকে দু তিনবার করে fingerprint নিতেই হবে

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওটাই. তাহলে আমার খারাপ নিয়ে লাভ কি বল? তালে তো loss টা সেই আমারই হবে তাই না? হ্যাঁ তার জন্যই তো বলছি মানে যখনই কিছু নিয়ে আসবি মানে একটু ভালো কিছুই নিয়ে আসতে হবে তাছাড়া এমনি normal এ কিছুদিন আখুন আখুন করে নিই পরে নিয়ে নেব, ঐরকম করলে কিন্তু হবে না.

না না উর হয়নি বুঝলি, ওরটা বার করব, হ্যাঁ? ওরটা বার করব তো এখন বা~ বার করতে গেলে তো মানে কিছুই হয়নি হিসাবে মানে কিছুই হয়নি বলতে তাও কি লাগবে তোর documents এখন?

আর অ্যাঁ ওর মার কিংবা বাবার documents নিয়ে এলেই হবে কারণ দেখ ওর তো এখন documents কিছুই তৈরি হয়নি জন্ম certificate ছাড়া. হ্যাঁ, আমিও ওটাই ওটাই ওইটাই বলছিলাম. হম, তো ওর বাবার বা মার অ্যাঁ documents দিয়ে ওর aadhar card টা তৈরি হবে. হ্যাঁ বুঝলি, বুঝতে পারলি তো? হ্যাঁ পুরো বুঝতে পেরেছি. ঠিক আছে তো থালে মানে ক~ মানে কু~ মানে আমি কালকে সকালে যাব বুছিস তো? অ্যাঁ, সকালে কি তুই আমার কাছে যখনি আসবি তুই তখনই আমাকে ফাঁকা পাবি কারণ আমি তোর জন্য সব সময় ফাঁকা. অ ঠিক আছে তালে আজকে আর যাওয়া হবে না তোর বিকাল time হয়ে গেছে গেলেও ধর তালে আজ~ আজ ঘুরে আসতে পারবো না আচ্ছা বেশ অ্যাঁ তুইস অ্যাঁ মুঅ্যাঁ কালকে আসিস অ্যাঁ কিন্তু সবকিছু ঠিকঠাক দেখে নিয়ে আসিস আর, বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি. পুরা মানে যা যা নিয়ে যাব পুরা documents আমি সাথে করে নিয়ে যাব, তাই তো? হম. আর তোর documents তো আমার কাছে আছেই

আচ্ছা, অ্যাঁ বেশ তাহলে অ্যাঁ অনেক কথা ওরে হলো, তাহলে তুই আমার সঙ্গে একবার অ্যাঁ কালকে তো আসছিস দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কাল দেখা হবে ওইখানেই, আর যা যা কথা সব ওখানে আলোচনা করে নেব